দুটি মূর্তি দেখাছে একজন কলেতে বসে নিয়ে বসে আছে একজন মহিলা।

এই শোরুম -এ টাটকা পাওয়া যায়।

ফ্ল্যাগ দেখা যাচ্ছে এবংসবুজ মাঠ দেখা যাচ্ছে এবং মাঠে একজন শুয়ে র রয়েছে ।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা রাস্তা রাস্তা দিয়ে চারচাকা অটো যাতায়াত করছে এবং সাইড -এ অনেক ছোট ফোর হুইলার দাঁড়ানো রয়েছে।

রাস্তার মধ্যে একটি মোটর সাইকেল যা--